গাড়ির গ্যারেজ কত ভাঙাচোঙা গাড়ি পড়ে আছে ও গাড়ির সামনের চাকাটাও খোলা ভালা লাগা ধরছে গ্যারেজ নিচ তলায় ত্রিপল প্লাস্টিক দেওয়া আর কিছু নাই।

সবুজ জামা পিন্দা দুইটা লোক কোন মত রাস্তার উপ কাকতারুর মরণ নিয়া দাঁড়াইয়া আছে। পাশও একটা চেংড়া দেখি যাচ্ছে জিকরি খাইয়া আছে। কোন লোক আতরঙ কয়ে যাচ্ছে লাল কালার এর জামা পিন্দিয়া। ধরছে কোন জায়গায় থামিয়ে হচ্ছে যে গাড়িগুলো পাথরের মত ট্রাক ।

একটা লোক দুইটা লোক তিনটা লোক চারটা লোক পাঁচটা লোক ছয়টা লোকসাতটা লোক আটটা লোক নয়টা লোক দশটা লোক আছে।

জায়গা ভিতরটা হোটেল বোধ হয় চেয়ার ও চেয়ার -র পেছন দাঁড়িয়ে যাচ্ছে নিচটা সবুজ কালার -এর ম্যাট ওয়াল -টা ফুলের ফুল দিয়ে দিয়ে উম- করেছে টিনের চালা জলের পাইপ দেখা যাচ্ছে।